চিত্রটিতে আমরা দুটি দোকান দেখতে পাচ্ছি একটি চারু মার্কেট এবং অপরটি মন জিনিস কেক শপ মন জিনিস কেক শপ এর বাইরে আমরা একটা পোস্টার দেখতে পাচ্ছি ।

এই চিত্রটিতে আমরা একটা বড় পার্কিং এরিয়া দেখতে পাচ্ছি যেখানে কিছু বড় বড় গাড়ি পার্কিং করা রয়েছে।

সেই গাছের পাশে একটা বড় রাস্তা দেখতে পাচ্ছি। সেই রাস্তার মধ্যে কিছু গাড়ি পার্কিং করা আছে। যেরকম বাইক -ও আছে। তার সাথে বড় গাড়িও পার্কিং করা আছে।

এই চিত্রটিতে আমরা একটা রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছি সেই রেলওয়ে স্টেশন এর দুপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে।

এই চিত্রটিতে আমরা শুরু একটা রাস্তা দেখতে পাচ্ছি এবং সেই রাস্তার।

এই চিত্রটিতে আমরা টাটা মোটরসের একটা বড় শো রুম দেখতে পাচ্ছি। সেই শো রুমের বাইরে অনেক বড় বড় গাড়ি ও রাখা রয়েছে এবং তার পাশে আমরা বড় বড় গাছও দেখতে পাচ্ছি।